এটা নিয়ে আর একটা ইতিহাসও শুনেছি যে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় এটা নাকি পুরোটা কালো করে দিয়েছিলো। black color করে দিয়েছিলো কেন না জাপান নাকি আক্রমণ করার ছিল সেই জন্যে এটা পুরটাই কালো করে দিয়েছিলো। তারপরে আবার আস্তে আস্তে এটার color টা change করে যখন স্বাধীন হলো তখন color টা সাদা করে দিয়েছে আবার। হ্যাঁ সত্যি আর কালো করার পরে সব সাদা করলো তার পরে এখন যা পরিবেশ দূষণ চলছে বিশেষ করে তোমার কলকাতাতে এতো গাড়ি ঘোড়া বেড়েছে আগে এতো ছিল না। আগে যখন বাবা মা দের কাছ থেকে শুনেছি গল্পগুলো তখন বলতো যে আমরা হাওয়া থেকে পায়ে হেঁটে যেতাম তখন অতা গাড়ি ঘোড়া ছিল না। তখন হাতে টানা গাড়ি সেখানেই হেঁটে হেঁটে যেতাম। এখন এতো pollution বেড়েছে তার জন্য অনেক ওখানে পাথর কালো হয়ে যাচ্ছে। এখন অনেক নষ্ট হয়ে যাচ্ছে মানে ওখানকার আগেকার স্থাপত্য বাঁচিয়ে রাখার এখন দুস্কর হয়ে পড়েছে। হম pollution আর এসিড বৃষ্টিতে এটার খুব effect করছে। এর জন্যে আমাদের বেশি করে গাছ লাগানো উচিত। যেন pollution টা কমে আর কি। আর ওর ভেতরে যেহেতু অনেক গাছ পালা রয়েছে অনেক পাখিও রয়েছে ওর মধ্যে আর পুরো দিনটা তো ওর মধ্যে কাটবে ভালোই। আর পাখিও দেখা যায়, অনেক রকম পাখি দেখা যায়। ঝিলের মধ্যে অনেক রকম পাখিও আসে সেই আর কি

হ্যাঁ হ্যাঁ পিকনিক তো করাই যায়। পিকনিকের জন্য আবার মোটামুটি অনেক লোক গেলে ভালো হয়। যদি সবার family নিয়ে বন্ধু বান্ধব সবার family নিয়ে যাওয়া যায় তাহলে পিকনিক করাই যায় ওর মধ্যে। হ্যাঁ সেটা তো ঠিকই।

পুরো গম্বুজটা খুব বড়ো তো গম্বুজটা থেকে মানে দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ সত্যি আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে, দেখলেই মনে হয় যে আগেকার ইতিহাস কত সুন্দর ছিল। সত্যি আগেকার historic places যে বলেছিলো না খুবই সুন্দর কিন্তু দেখতে ওটা

আবার এর মধ্যে রয়েছে ধরো ব্রিটিশ শাসন চলা কালীন কলকাতা ছিল ভারতের রাজধানী ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতেরও সম্রাগ্রী তার রাজত্বে আঠারোশো সাতান্ন থেকে উনিশশো এক এর বাইশ এ জানুয়ারী সেই বিশেষ দিনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আর তার মৃত্যুর পর ভারতীয় উপবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে। যদিও উম তাতে থাকবে ইউরোপিও সংস্পর্শ স্পর্শ রানীর নামে সেই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। আগাগোড়া শ্বেত পাথরের তৈরী কিন্তু এটা আর সেটা তো বললামই যে শ্বেত পাথর দিয়ে তৈরী হ্যাঁ সত্যি দেখলে মন জুড়িয়ে যায় আগেকার রাজা রানীদের স্মৃতিসৌধ গুলো সত্যি খুব সুন্দর ভাবে ওখানে অবস্থান করেছে। তো ভালো ওখানে এবং শুনেছিলাম যে ওখানকার যে ভিক্টোরিয়া যে gallery টা আছে ওই gallery টা খুব ভালো মানে আগেকার historic যত মানুষ মনীষীদের সমস্ত ওখানে জিনিসপত্র রাখা আছে যেখানে দেখতে গেলে বোঝা যায় যে কি কোথায় কি মানুষ ছিল তাদের সমস্ত বাণী উপবাণী তাদের জামা কাপড় পোশাক সব ওর মধ্যে রাখা আছে। অনেক তরোয়াল রয়েছে। ওদের জামা কাপড় রয়েছে যুদ্ধের পোশাক রয়েছে ওর ভেতরে অনেক কিছু রয়েছে আবার ওইখান থেকে কিন্তু হেঁটেই যেহেতু তারামণ্ডল যাওয়া যাচ্ছে তারামণ্ডলেও অনেক কিছু দেখার রয়েছে। ওর ভেতরেও ফুলের বাগান রয়েছে অনেক। অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। অনেক গাছ রয়েছে নতুন নতুন গাছ রয়েছে আর ওখান থেকে অনেক সুন্দর সুন্দর জায়গায় যাওয়াও যায় ভিক্টোরিয়ায় আশপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘোড়ার হ্যাঁ তোমার ভিক্টোরিয়া যেখানে অবস্থান করেছে ধর্মতলা সত্যি একটা নাম করা জায়গা। যেখানে সমস্ত কিছু পাওয়া যায়। ওখানে পুরো বাজার বসে যেখানে খুবই দামও সস্তা হ্যাঁ পুরো wholesale market ও রয়েছে ওর পাশে আর যা জিনিস দরকার, যা জিনিস দরকার সবই পাওয়া যায় ওখানে। আর market টা অনেকটা বড়ো। আর সুন্দর সুন্দর মানে পোশাক পাওয়া যায়। অনেক খাওয়ার দোকান রয়েছে। ও ভালো তা তুমি যে বলছো যে ওখানে তোমার তারামণ্ডল যাবে তো ওখানে কি কি দেখতে পাবো তারামণ্ডলে? তারামণ্ডলে বিভিন্ন গ্রহ সম্পর্কে একদম movie র মতো জানাবে। আর ওর ভেতরে একটা পুরো গোল করা গম্বুজ রয়েছে।

আহ light টা বন্ধ করে দেয়। যেন একদম মনে হয় যেন একদম বসে রয়েছি তারার পাশে। সে রকম মনে হয়। বাহ তাহলে বলছো একদম অন্ধকার জায়গাতে একদম তোমার তারামণ্ডল গুলো হাতের মুঠোয় না কি? হ্যাঁ সেই রকমই আর ওখান থেকে আবার museum রয়েছে কলকাতা museum কলকাতা museum টাও আবার অনেকটা বড়ো জায়গা।

আবার ধর্মতলা market রয়েছে। ধর্মতলা market টা আবার অনেকটা বড়ো। আমরা তো ওই সামনের দিকটা দেখতে পাই কিন্তু ভেতরটা অনেকটা বড়ো। museum এ আবার ঢোকার জন্যে entry fee রয়েছে ওটার timing রয়েছে। যেমন ওইটার timing দশটা থেকে প্রায় ছটা অবধি আর ওইটারও সোমবার বন্ধ থাকে। ওইটারও entry fee আহ আমাদের জন্যে হচ্ছে কি ওই national Indian দের জন্যে হচ্ছে কি ওই তিরিশ টাকা কি চল্লিশ টাকা হবে আর foreigner দের জন্যে একটু বেশি ওখানে। ও তাহলে তো ভালো। তো আমার ছেলে মেয়েরা বায়না করছিলো তো ঠিক আছে আমরা গত উম বছর তো ঘুরে এলাম ভিক্টোরিয়া তো সামনের মাসে দেখছি তাহলে এই museum বা তারামণ্ডল দেখতে যাবো।

Museum এও অনেক কিছু রয়েছে যেমন আমাদের রাজা বাদশাদের কি কি পোশাক রয়েছে বা historical কি ঐতিহ্য জিনিস রয়েছে সেইগুলো জানতে পারবো। আর ওর ভেতরে অনেক ধরণের পশুপাখির হাড় রয়েছে। অনেক পুরোনো পুরোনো জিনিস রয়েছে। যেমন কোন সময় কোন আহ রাজা যুদ্ধ করেছিল? কোন তরোয়াল দিয়ে যুদ্ধ করেছিল? বা কোন পোশাকটা ব্যবহার করেছিল? কোন রাজার কি ইতিহাস রয়েছে সেই সব সম্পর্কে জানতে পারবো। তা বলছিলাম যেমন শুনেছিলাম যে আগে অনেকে ডাইনোসর ছিল অ্যানাকোন্ডা ছিল ওই গুলো ওখানে আছে? ডাইনোসরের হাড় রয়েছে আবার বড়ো বড়ো হাতি যেগুলোর রয়েছে সেই গুলোর হাড় রয়েছে। বিভিন্ন ধরণের প্রজাপতির sample রয়েছে ওখানে আবার মাছ, বিভিন্ন ধরণের মাছের আহ

বাহ তাহলে তো একদিন ঘোরা যেতেই পারে। পশে আবার তোমার হচ্ছে race across আছে। race across ঘোরাও যাবে। হ্যাঁ ময়দানটার মাঠটা অনেকটা বড়ো ওইটা হাঁটতে অনেক সময় লাগবে। ভেতরে কিছু গাছ পালা রয়েছে কিন্তু রাস্তাটা খুব সুন্দর একদম খালি দুদিকেই খালি রাস্তা সেরকম ভিড়ও নেই ওখানে আর রাস্তাটা অনেকটা চওড়া। বিকালের দিকে ছেলেরা আহ football বা cricket খেলে আশ পাশে বিভিন্ন এই দোকান রয়েছে ছোটো খাটো stall রয়েছে। ও তাহলে তো ভালো। ময়দানে কোনোদিন যাওয়া হয়নি। ময়দানের ছবি এক মাত্র দেখতে পাওয়া যায় যখন কোনো paper এ ওই আবহাওয়ার খবর দেওয়া হয় তখন ওখানে ময়দানের ছবি দেওয়া হয় যেখানে তোমার মানুষজন morning work করবেন ওখানকার ছবি দেওয়া হয় তো ওই টুকুই দেখেছি মানে খুব একটা দেখা হয়নি অনেক কিছুই দেখার বাকি আছে কলকাতা ট্রাম ট্রামও তো এখন দেখা হয় না toy train নেই। ট্রামও রয়েছে এখন আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে ট্রামের পরিমানটা কিন্তু অনেক জায়গায় ট্রাম দেখতে পাওয়া যায় কলকাতার ঐতিহ্যই ট্রাম। ট্রাম গাড়ি ও কলকাতার ঐতিহ্য এই ব্রিটিশ থেকেই ওটা চালু করেছে। কিন্তু ট্রাম আমি যদি ট্রামে হয়ে কোথায় যাই তো সেটা কি সঠিক সময় পৌঁছে দেবে? কেন না এখন চারি দিকে বাসে ভর্তি তো ট্রাম কি সময়ের মধ্যে পৌঁছে দেয়? ট্রাম সময়ের মধ্যে পৌঁছে দিলেও পুরোটা তুমি কলকাতা শহরটা ঘুরে ঘুরে দেখতে পারবে। কোথায় কি রয়েছে কোথায় কোন ঐতিহ্য রয়েছে যেমন কলকাতায় অনেক রাজবাড়ি ও রয়েছে রাজ বাড়ির পাস দিয়ে তোমার ট্রামটা যাচ্ছে। তুমি সেটা দেখতে পারবে অনেক মনি ঋষিদের বাড়ি রয়েছে সেটা দেখতে দেখতে যাওয়া যাবে। ওই জন্য ব্রিটিশ সরকার নিশ্চই ট্রামের ব্যবস্থাটা করেছিল যেন কলকাতা শহরটা ঘুরে ঘুরে দেখা যায়।

ট্রাম আমাদের যোগাযোগ ব্যবস্থা নয় কিন্তু ট্রাম আমাদের ঐতিহ্য হিসাবেই রয়ে গেছে। যার জন্য সবাই ওখানে ঘুরতে আসে দেখতে আসে সত্যি। ট্রাম দেখতে খুব ভালো লাগে কিন্তু

আর কলকাতা ছাড়া আর কোথাও ট্রামের ব্যবস্থা নেই। আর দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এই দেখেই আসে ট্রামটা কি রকম কেউ কখনো দেখেওনি ট্রামটা কি রকম হয়। আর সেটার speed কিন্তু একটা বেশি না। আস্তে আস্তেই যায় কিন্তু অনেক কিছু একদম সুন্দর ভাবে দেখা যায়। আমিও শুনেছিলাম যে একটা ঐতিহ্য হিসাবে রয়ে গেছে না হলে তো ওটা বন্ধ হয়েই যেত। অনেক কিছু রয়ে গেছে কলকাতার মধ্যে।

বিভিন্ন জিনিস চালু করে এখন যেহেতু মেট্রোর অনেক দূর কাজ হচ্ছে মেট্রো সুবিধা করে দিয়েছে শিয়ালদা থেকে এখন যে কোনো জায়গায় মেট্রোতে যাওয়া যাচ্ছে। আগে তো ট্রেনও, ট্রেন ছিল বাস ছিল কিন্তু ট্রেন এত ভিড় যে যাওয়া সম্ভব ছিল না। এখন মেট্রো হওয়াতে খুব সুবিধা হয়েছে। হ্যাঁ সেটাই এখন ভালো করেছে। আর এখন যোগাযোগ ব্যবস্থাই তুমি হাওড়া হয়ে বিদ্যাসাগর সেতু হয়েও যেতে পারো এদিকে হুগলী সেতু আছে এদিকে দিয়েও যেতে পারো। মাঝখানে তোমার launch ঘাট আছে shipping launch ঘাট বাবু ঘাট launch ঘাট অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ আবার এই কলকাতার আশে পাশে গঙ্গাও রয়েছে সবটাই ঘোরা যায়। কলকাতায় আসলে আবার তুমি science city ও যেতে পারবে science city ও কাছে রয়েছে। ওই আহ শিয়ালদা থেকে বেশি জোর হলে আধ ঘন্টা লাগে ওই science city ও চলে যাওয়া যাবে। Science city তে অনেক কিছু রয়েছে, যেমন science fiction রয়েছে অনেক movie রয়েছে science fiction এর আবার scientific জিনিসপত্র রয়েছে অনেক আর ওইটাও অনেকটা বড়ো area ওর ভেতরেও অনেক গাছ পালা রয়েছে। অনেক ফুল রয়েছে ওখানে গিয়েছিলে কখনো।

তো শিয়ালদা সম্পর্কে জানা জানি না তো একবার আসো আমাকে নিয়ে যাও হাওড়া থেকে।

সেটা ভালোই হয় ঘুরতে যাওয়া যাবে অনেক দিন তা তোমাদের ওইদিকে মোটামুটি ঘোরার কি রয়েছে? আমাদের এখানে ঘোরার মতো তেমন কিছু নেই। শুনেছিলাম এদিকে তোমার আহ মন্দির কয়েকটা আছে নদী আছে । বেশি কিছু দেখার নেই। তাই তো আমরা সব সময় চাই যে যখনি ছুটি পরে তো ছুটির সময় ইচ্ছে হয় একটু কলকাতা ঘুরে আশা যাক। কলকাতার যান জট এতটাই ভর্তি ওখানে আর সেই মতো ঘোরা হয় না। কলকাতার south এর দিকটা এতটা একটা যানজট নেই অনেক সুন্দর ভাবে তৈরী করেছে। কিন্তু north এর দিকটা উত্তরের দিকটা প্রচন্ড যানজট। আহ south এর দিকটা দক্ষিণের দিকটা খুব সুন্দর ভাবেই যাতায়াত রয়েছে সব ব্যবস্থাও রয়েছে সুন্দর ভাবে। এখন সত্যি এতো গাড়ি বেড়েছে মানুষজন বেড়েছে এখন সেভাবে আর মানে আমাদের ঐতিহ্য গুলো নষ্ট হতে বসেছে। এর জন্য কি যে করবো সেটাই ভাবছি। অনেক জায়গা গুলো আবার চেষ্টা করছে যেন সুন্দর ভাবে রাখা যায় অনেক আহ ভালোভাবে রাখা যায়। সেটাও government থেকে এখন চেষ্টা করছে যেহেতু ঘোরার জায়গা গুলো ঐতিহ্যবাহী স্থান। আর অনেক ইতিহাস বহন করে। সেহেতু কোনো অসুবিধা নেই যে আস্তে আস্তে redevelopment করছে সেই গুলো আর কলকাতায় যেহেতু অনেক কিছু ঘোরার জায়গায় রয়েছে যেমন আহ রবীন্দ্র সরোবর রয়েছে বা কালীঘাট মন্দির রয়েছে। ওইগুলো কিন্তু সব ভিক্টোরিয়ার আশ পাশে রবীন্দ্র সরোবরে ঘুরলেও কিন্তু অনেক সময় লাগে ওইটা উম প্রায়

আর অনেকে ওখানে সকালবেলা দৌড়োনোর জন্যই যায় আর কি আবার মানুষ ব্যাম করার জন্য যায় সুন্দর জায়গায়। হ্যাঁ আমিও শুনেছি যে রবীন্দ্র সরোবরে তোমার মানুষজন ওখানে Ticket আহ নিয়ে তোমার wheel বড়শি নিয়ে ওখানে মাছ ধরে। এবং মাছ ধরার যে শখ গুলো থাকে এখন তা এখন তো চারিদিকে আর পুকুর নেই যে বাড়িতে বসে মাছ ধরবে। তোমার সরোবরে গিয়ে ওখানে মাছ ধরে। কিছু টাকা দিতে হয় ticket নিয়ে বড়শি কিনে ওখানে মাছ ধরতে হয়। এবং মাছ গুলো নিয়ে আশা যায় না অনেক সময় ওখানে ছেড়ে দেওয়া হয়। just শখ পূরণ করতে হয় ওখানে খুব বড়ো ওটা লেক তো ভালোই হলো সেটা

উল্টো দিকে আছে ওটাও খুব সুন্দর জায়গা।

Hello হ্যাঁ কালীঘাট তাহলে কি ভাবে যাবো? কালীঘাট ওই station থেকেই হবে আর কি station থেকে বেশি একটা দূর না। যাই হোক চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। ঠিক আছে একদিন তাহলে ঘুরতে যাবো তো নিশ্চই তো ঠিক আছে আপাতত তো ঘুরলাম ভিক্টোরিয়া তো তোমার সাথে যদি দেখা হয় তারপর তো তারামণ্ডল যাবো। তারপর ওখানে কালীঘাট যাবো। তবে অনেক ইচ্ছা আছে। তো তোমার সাথে কথা বলে ভালো লাগলো। আরো চলো তাহলে plan করা যাক এর পরে তোমার দক্ষিনেশ্বর বাকি আছে ঘোরা। বেলুড়মট বাকি আছে। ওই জায়গা গুলোও ঘোরা যাবে একদিন ঠিক আছে। হ্যাঁ ভালো থেকো।